রাধা কৃষ্ণ কে দেখতে অনেক সুন্দর হয়েছে রাধা কৃষ্ণের সামনে গাঁদা ফুল রয়েছে গাঁদা ফুলে মালা পড়ানো রয়েছে এবং রাধা কৃষ্ণের মন্দিরটি হলুদ রঙের রয়ে --

এই ছবিটিতে একটি স্কুল রয়েছে স্কুল -এ বেঞ্চ রয়েছে বেঞ্চ এর মধ্যে ছাত্র ছাত্রী বসে কাগজ কেটে কেটে বিভিন্ন রকমের--

এই ছবিটিতে লাইনের পোল রয়েছে। একটি বাড়ি রয়েছে। বাড়ির জানলা রয়েছে।

তার পাশে ব্রীজ রয়েছে ব্রীজ এর নিচ দিয়ে--

এটির মধ্যে এবং সবুজ ও সাদা রং রয়েছে। মা মনসটি অনেক সুন্দর।